আরো অনেক রকমের খাবার আমি দুইটা ফ্যান টাঙ্গানো আগে পঞ্চাশ পারসেন্ট ছাড় দেওয়া আছে।

অনেকগুলো বাইক দাঁড় করানো আছে একটি জানলা দেখা যাচ্ছে একটি গণেশ ঠাকুর আছে।

একটি লোক দাঁড়িয়ে আছে তার পাশে একটি সাইকেল আছে আর পাশে ভ্যান এ অনেকগুলো পেয়ারা আছে নিচে একটি লোক বসে আছে সামনে।